চিত্রটিতে একটি ছোট্ট ক্লাস রুম রয়েছে।

চিত্রটিতে একটি মার্শাল আর্ট এর ঘর রয়েছে ঘর টি অনেকগুলি পিলার রয়েছে পিলার গুলিতে অনেক পোস্টার রয়েছে ঘরটিতে একটি বড় ফ্যান ও রয়েছে ।